এখানে একজন ইঞ্জিনিয়ার -কে আমার দেখতে পাচ্ছি।

রাত্রেবেলা একজন যুবক সবুজ গেঞ্জি পরে টাকা তুলে বেরিয়ে যাচ্ছে এবং একজন সাদা জামা পড়া ব্যাক্তি টাকা তুলছেন।

অনেক মানুষ এখানে রাস্তার জ্যাম -এ আটকে পরে আছে।

এটি একটি পশুচিকিৎসালয় এখানে দুজন পশুচিকিৎসক একটি সাদা রঙের কুকুরের চিকিৎসা করছেন।

এটি একটি বরং পোলট্রি ফার্ম এর ছবি।

এই সময় ছত্রিশ ঘন্টার কঠোর উপবাস রাখা হয়।

ছট পুজো হিন্দু বর্ষপুঞ্জির কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উজ্জাপিত হয়।

এটি একটি লিচু ফলের ছবি এটি হলো একটি গীষ্ম কালীন ফল।

যেখানে তিনি হমম চেয়ার এ বসে আছেন এবং মাছ বিক্রি করছেন।

এটি একটি এইচ_ডি_এফ_সি ব্যাংক এ_টি_এম থেকে টাকা তোলার লাইন ।

এ_টি_এম এর পুরো নাম অটোমেটেড টেলার মেশিন ।

এই হল টির মধ্য আমরা দেখতে পাচ্ছি ওপরের দুটো বড় বড় ফ্যান লাগানো রয়েছে।